কিছু ফুলের মালা দেখা যাচ্ছে।

এই জায়গাটিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটিতে রয়েছে একটি তেলের বি_ও_সি ।

লাল রংয়ের আর চারটি বিছানা রয়েছে--

বিছানার উপরের চাদরগুলির রং হলো সাদা।

এই বিল্ডিংয়ের চার্টটা দেওয়া হল।

এই ছবিটির মধ্যে রয়েছে একটি ছোট--

এই বিল্ডিংয়ে রয়েছে অনেকগুলি জানালা।

টং গর দেখা যাচ্ছে আকাশি রঙের।

আর একটি বৈদ্যুতিক বোর্ড দেখা যা--

একটি লাইন হল নব প্রাণ।

এই নদীতে দেখা যাচ্ছে বিভিন্ন রঙ্গের সাদা--

এই ছবিটির প্রথমদিকে রয়েছে একটি বড়ো গাছ।

ইম গাছের পাতাগুলির রং হলো সবুজ।

আর তিনটে ছোট ছোট বসার।

আর তারপাশে এল_ই_ডি লাইটের সাদা আলো।